যে phone এর বিনোদন নিয়েই ব্যস্ত সবাই।

School এ বা college এ গিয়ে এটা এটা আনন্দ করসি কি দেখা যাচ্ছে যে, আমাদের নবীনবরণ অনুষ্ঠান হয়েসে ওখানেও আনন্দ পাইসি, এগুলা বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা করলেও দেখা যাচ্ছে পরিবাবের সাথে একরকমের বিনোদনের ই পাওয়া যায়। হ্যাঁ,

আর কিছু বলো বিনোদন আচ্ছা তুমি কিভাবে বিনোদন পাও? মানে তুমি কিভাবে বিনোদন নাও বা দাও? একটু share করো।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 বিভিন্ন জায়গা আছে এ আমাদের দেখা যাচ্ছে যে ভিন্ন জগতে ভিন্ন জগতে কিন্তু বিভিন্ন ধরনের, একটি দেখবে যে ইয়ে আছে, ভূতের বাড়ি আছে ওখানে গেলেও কিন্তু একরকমের আনন্দ পাওয়া যায়। আবার দেখা যাচ্ছে যে ভিন্ন জগতের ইয়া আছে সৌরজগতে আসে ওর ভিতরে গেলে এই বিভিন্ন ধরনের জিনিস দেখা যায় ওই, আরকি তোমার সৌরজগতের বিষয় নিয়ে। সত্যিই খুব ভালো লাগে। একসময় আমরা school থেকে গেছি। আহ আমাদের sir এ রা sir, teacher আমরা সবাই মিলে একসঙ্গে গেছি আমরা অনেকেই শিক্ষার্থী ছিলাম। অনেক অনেক অনেক আনন্দ পাইসি ওখানে গিয়ে। হ্যাঁ আমরাও গেছি মজা করসি অনেক। মানে আসলে এরকম একটা বিনোদন মানে কাটাইসি আমরা শিক্ষা সফরে গিয়া, ভাল লাগত, মানে আসলে অনেক অনেক অনেক মনে পরে ওই কথা গুলি। হ্যাঁ, তারপর দেখো যে এখন তো মনে করো ওরকম আরকি বিনোদন বলতে মানুষজন আজকে পুরো মানে বিনোদনই নেই entertainment একেবারে অনেক দেখো entertainment show দেয় দেখসো তুমি খেয়াল করসো?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

এর moment বা অনেক কিছু দেখায় যে ভালো লাগে দেখতে। entertainment মানে আমরাও মজা পাই দেখ তাহলে যে মন খারাপ ও থাকে যদি আমরা কি television টা খুলে বসি কিংবা তোমার phone টা নিয়া এই যে টিকটক থেকে ঢুকলাম।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 জি জি আসলেই রকম তো দেখতেও ভালো লাগে বা ওটাতে join হতেও ভালো লাগে যে অনেকটা আনন্দিত হই আমরা ওটা নিয়ে। হ্যাঁ ওটাই বলতেছি যে এটা মন খারাপের কোন কারণ নাই মানে তুমি entertainment তুমি পাবাই। তারপরে FB তে, এখন মানে FB তে আরো আছে post মানে সব বিষয়ে post করে FB তে আবার মানে বেশিরভাগ entertainment নিয়েও আসে। মানে, বলার মত না দেখলেই মানে তুমি মন খারাপ থাকলেও তুমি দেখলা, মন ভালো হয়ে গেছে। মানে তোমার হাসি আসবেই must be আসবেই। জি

করা যায়। তাতেই আমরা করতে পারি। কিন্তু দেখো আমরা সেটা করি না আসলে মানুষজন এখন মানে দেশ বলে না যে আজ নতুন কাল পুরাতন বলে একটা কথা আছে না? ওরকম type এর মানে আগেকার দেখবে যে ভাবে আমরা বিনোদন করতাম এখন আর সেভাবে আমরা করিনা করাই হয় না। নতুন নতুন সবকিছু চলে এসেছে আমরা তো এভাবে করি সে ভাবে করিনা আরকি।

তারপরে দেখা যাচ্ছে যে দেখবে রুপালী একসময় যে সারাদিন তুমি যে যার মত ব্যস্ত থাকে ঠিক আছে, পরিবারের সাথে একরকমের বিনোদন করা যায়। পরিবারের সাথে যে ধর যে সারাদিন পরে সন্ধার সময় এই বাসায় এসে বসে দেখা যাচ্ছে যে এই TV চালালে দেখা যাচ্ছে যে serial গুলি আসে এই ভারত বাংলা serial গুলি আসে ওই গুলোই দেখতেও কিন্তু মজা লাগে। বা একরকমের বিনোদন পাওয়া যায় ও~ ওই গুলি থেকে তাইনা?

একটা অন্যরকম একটা entertainment দেখো যে entertainment বিনোদন মানে দিতে মানে life ঠিক থাকে মানে মানে কত ID কত তাদের follower,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 আসলে বলতে গেলে যে আমরা মন খারাপ থাকলে আমরা বিনোদনের মাধ্যমে তাও আমরা ধরো বেঁচে থাকতে পারি বা ওরকম ইয়ে হয়না। তো মন খারাপ থাকলো কিন্তু ঢুকি একটু FB তে ঢুকি লাইকি তে ঢুকি একটু টিকটকে ঢুকি ভালো হয়ে যাবে mood, mood খুব বেশি উদাস থাকলেও দেখা যাচ্ছে যে একটু বিনোদন জগতে বা বলতে কি একটু phone টা নিয়ে বসলেও দেখা যাচ্ছে উদাস মনটা একটু হালকা হয়ে যায়। হম তা তুমি কি লাইকি দেখো? তুমি কি টিকটকে দেখে কি বিনোদন নাও? নিই তো ওটাই তো এখনকার, আরকি সবার common হয়ে গেছে।

লাইকি তে বিনোদন তুমি দাওনা? অন্য~ অন্যদেরকে? জনগণদের লাইকিতে video ছাড়োনা?

সবাই করে, আমরা দেখা যাচ্ছে যে সবাই করা হয় আমাদের বন্ধু বান্ধব অনেকেই করে ছোটো বড়ো যে যার মত আরকি পারে। হ্যাঁ entertainment দেওয়া ভলো একটা মানুষকে হাসি খুশি রাখাটা ভালো কাজের মধ্যেই পরে। বা দেখা যাচ্ছে যে আমরাও অন্যদের মাধ্যমে নিই বা তারা আমার মাধ্যমে নেয় এটাই আরকি। হ্যাঁ ওটাই একজনকে দেওয়া নেওয়া আসলে কথা আরকি আমরা entertainment টা,

জি

বিনোদন বিনোদন বিনোদন তখন আমরা যে চুপ করে শুনি যে কিরে কোথায় entertainment, কোথায় show হবে? এরকম আমরা যাবো সবাই মিলে ওখানে দেখতে হ্যাঁ, ওটাও এক, ওটা এখন অতটা কিন্তু এখন হয়না ওরকম তুমি দেখসো ওরকম show যে মানুষকে এরকম জায়গায় জায়গায় show মানে performance দিবে তারা মানুষদেরকে ইয়ে দিবে entertainment দিবে।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 জি আর কিছু বলো। তবে আমাদের যে school এ যে ইয়ে হয় না বছর শেষে যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয় ওটাতে যে আরো আনন্দ হয় ওরে বাবা বোঝানোই যাবে না। হ্যাঁ নবীন বরণ হয় ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক কথা বলতেসি বছর ইয়েতে হয় ভালো লাগে। তো নবীনবরণও তো ন~ নবীনবরণে যেমন তোমার একদিনে যেমন নতুন আসার, ওইটা হাসিখুশি আবার দেখো, বিদায় দেওয়ার একটা দুঃখ ও থাকে নবীনবরণে,

হ্যাঁ জিজ্ঞেসা করার আছে আমি entertainment কিভাবে দেই জনগণকে? আমি কিন্তু অনেক মজার মজার jokes জানি জানো? আমি এমনিতেও বলে থাকি যে friend circle এর মধ্যে আড্ডা দিলে তখন সেখানে কিন্তু আমি entertainment দিয়ে থাকি আমি।

হ্যাঁ দিবো এক সময় সমস্যা নাই, এখন আসলে আমি আলোচনা করলে এই ভালো হত, শুন~ শুনে রাখতাম আরকি। হ্যাঁ অবশ্যই করবো, এখন, আমি প্রথমে এখন আসলে তেমন একটা free নেই তো, আমি তোমাকে অবশ্যই জানাবো। আমি টিকটকে entertainment দিয়ে থাকি। খুব ভালো idea টিকটকে entertainment দিই লাইকি তে দিই, FB তে post করি। তাহলে আজকে অনেক কথাই হল নাহসিন তাহলে আমরা আগামীতে আবার কথা বলবো।

অলাইকুমস্লাম

এই তো আলহামদুলিল্লা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছিলেন? বসে আছি। আপনি কী করছিলেন? হ্যা আমি বসেছিলাম বসেছিলাম। এবং পড়ালেখা দিক থেকে চিন্তিত যদিও। কেননা আমি এখন অনার্স চতুর্থ বর্ষে আছি। ভাবতেছি আমার future training, job market এবং কি করলে ভালো হবে সেটা নিয়ে একটু ভাবছিলাম আর কি। আপনি? আহ আমি হচ্ছে অনার্স final year এবার।

আমার মানে gap গেলো তো এক বছর নাহলে আহ গতবছরই বের হইয়া যাইতাম। আচ্ছা আচ্ছা। তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কী? ভবিষ্যৎ পরিকল্পনা এই অনার্স ডিগ্রীটা ভালো ভাবে complete করা। একটা ভালো CGPA নিয়ে বের হওয়া। আর উম তারপর হচ্ছে বিভিন্ন job market এ private company গুলো corporate job গুলা আছে। ওইগুলাতে try করব পাশাপাশি পরিবার চায় BCS দেই তো ওটাও চেষ্টা করব।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

হম তো সেই ক্ষেত্রে আমি কিছুটা দ্বিধার মধ্যে যদিও আমার result মোটামুটি এখন কিছুটা third year এ কিছুটা খারাপ হয়েছে। যার কারণে কিছুটা পিছিয়ে পরেছি result এর দিক থেকে। সেটা নিয়ে চিন্তা করছি যে হয়তোবা result টা আবার হম মাস্টার্সে পড়ার ক্ষেত্রে কোনও বাঁধা হবে কিনা। হতে পারে তবে আপনি তো বোধহয় হম এর detail stream থাকলে আপনি করতে পারবেন। অনেক ভার্সিটি আছে। two point five এর চাইতে উপরে মনে হয়। হ্যাঁ detail শ্রেণীর অনেক উপরে আছে। যদি আমি প্রথম শ্রেনি থেকে এই বছরটাই নেমে গেছি । প্রথম শ্রেনিতে ছিল আর দুই বছর। যদিও আমার মনে হইছে চতুর্থ বর্ষে একটু ভালো করে পড়লে হয়ত তো আমার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 হ্যাঁ তখন ইনশাল্লাহ ভালো জায়গায় হোক। চেষ্টা করেন। চেষ্টা করলে সফলতা আসবে। হ্যাঁ। তো আপনি কি সেক্ষেত্রে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু জানেন?

না না আমার কাছে কোনও ধারণা নাই। আমার সাধারণত আপাতত বাইরে যাওয়ার কোনও plan নাই। ইচ্ছা আছে job টব একটা job উহ holder হই। তারপর হচ্ছে বাইরে কোথাও যাবো। PhD করার জন্য। আপাতত অনার্স শেষ করার পরে চাকরি বাকরির দিকে মনোযোগ দিন। হ্যা। সেটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আপনার হচ্ছে subject কী অনার্সের? আমি computer science engineering এ পড়তেসি। ও আচ্ছা আচ্ছা। আমি হচ্ছে zoology । আপনি কোন ভার্সিটিতে আছেন?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

জি তো সেক্ষেত্রে আমি ভাবতেছিলাম যে বাংলাদেশে BCS দেওয়া্র আমারও প্রথম দিকে ইচ্ছা ছিল তারপরে দেখলাম যে দেশে যে যা পরিস্থিতি এবং চাকরি পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমি আমার আশাটা ছেড়ে দিয়েছি। তো ভাবলাম যে দেশের বাইরে কেনও নয়। আমার পরিবার তেমন support করবে কিনা মানে একটু দ্বিধাতে আছি। যে হয়ত পরিবারের support

হম আপনি চেষ্টা করেন অনেক রাষ্ট্রে তো full paid scholarship দেয়। ফিনল্যান্ড তারপর বোধহয় জাপানেও আপনি যেতে পারবেন। তবে ইউরোপ country তে গেলে তখন আর কি টাকা লাগে বেশ কিছু টাকা লাগে। কিন্তু যদি ফিনল্যান্ড জাপান এই দুইটা রাষ্ট্র বোধয় full paid scholarship পেতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আমি জানি সেক্ষেত্রে জাপানই best option । তো আর আপনার বিশেষ কি প্রস্তুতি নিচ্ছেন? বিশেষ সম্পর্কে? হম শুরু করেছি। আমি আসলে বললাম না পারিবারিক কিছু সমস্যা ছিল। যে কারণে আমি গ্রামের বাড়িতে আছি তো। শুরু করেছিলাম টুকটাক কিন্তু continue করতে পারিনি। আমার বোন ছিল cancer patient, recently মারা গেছেন উনি। আহ তেরো দিন হবে। তো আবার গিয়ে ঢাকাতে গিয়ে তারপর আবার পুনরায় শুরু করতে হবে। but আপনার এটা ভালো decision আপনি যে উম বাইরে যাবেন এটা একটা ভালো decision বাংলাদেশে জি জি। আপনার মাইকটা একটু কাছে নিয়ে বলবেন। আপনার কোন কলেজে আছেন এখন? আপনি কোন university তে আছেন? আমি হচ্ছি তিতুমিরে আছে।

উম কিছুটা সময় একটু পরিবারের সাথে থাকেন হয়ত তাহলে ভালো লাগবে। আবার যদি এখন পড়ালেখায় একটু ফিরে আসেন হয়তোবা পড়ালেখার যে উহ যে সমস্যা হতে পারে সব পরিবারের সাথে কিছু যদি একটু সময় কাটিয়ে আসেন এটা আপনার পড়ালেখার জন্য ভালো হবে মনে হচ্ছে। হম জি সেটাই। তারপরেও ভাবছি অনার্স হম complete করে একটা ভালো CGPA নিয়ে বের হলে তার মানে চাকরির বাজারে কিছুটা এগিয়ে থাকা যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চাকরির বাজারে যা প্রতিযোগিতা, টিকে থাকাই খুব কঠিন হয়ে যাবে। এদেশের শিক্ষা ব্যবস্থা তো। আহ খুব খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন দিনকে দিন। আমরা যেগুলো পড়ে আসছি ছোট ক্লাসগুলোতে যে six, seven, eight, nine, ten ওগুলো বইগুলো দেখলাম। tuition করাই তো তাই দেখলাম। ওদের হম বইয়ের যে মান সেটা খুব খারাপ করে ফেলছে।

যেমন math এর অনেক আমরা সাধারনত math করসি কি math যত practice করব math তত ভালো হবে। math বইগুলোতে গল্প আকারে বোঝানো। আমার একটা student fun করে বলতেছিল যে math এ তো শুধু reading ই পড়ায় কবে math করব। মানে খুব বাজে একটা অবস্থা। সব class এর বই তো দেখিনা আমি class nine এর বই দেখছি আর six এর বই। তা স্কুলগুলোতে কি মানে কি বলবো। মানে এর আগেই তো করসে যে একটা মানে একটা অধ্যায় আগের একটা অধ্যায়ে লিখল যে এই জিনিসটা তোমরা পরবর্তীতে অধ্যায় জানতে পারবা। আবার পরের অধ্যায় যেয়ে লিখে যে তোমরা পূর্ববর্তী অধ্যায়ে জেনে আসছ। তো এইরকম আর কি। গোঁজামিল দিয়ে অনেক জায়গায় মেলানো আছে। সঠিক information টা দেওয়া নাই। আগে যে writer এর বইগুলা আমরা পড়সি এখন ঐ writer এর বইগুলা আর নাই। আচ্ছা আচ্ছা। এর এরজন্যই মনে হয় এত আলোচনা সমালোচনা হচ্ছে। তাই তো এই বইগুলো যেমন জ্ঞান দিত এখন সেই বইগুলা দেখছিনা তাই তো? হ্যাঁ তারপরে এবার তো হম high school মাধ্যমিক level এর বইখাতা বইও পায় নাই অনেকেই। অনেকে পরে গিয়ে বই পাইসে। মানে চারটা পাঁচটা এরকম করে বই দিসে। মানে শিক্ষাব্যবস্থার খুবই একটা খারাপ অবস্থা। দেশের অর্থনীতির সাথে সাথে। সেটা কি মানে পর্যাপ্ত বই না থাকার কারণে এইটার কারণ মনে হচ্ছে? Hello শুনতে পাচ্ছেন আপনি?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

সেলিম শুনতে পাচ্ছেন? Hello জি আমাকে শুনতে পাচ্ছেন? জি এবার শুনতে পাচ্ছি। জি জি বলুন আপনি যেটা বলতেছিলেন। বইয়ের কি সমস্যা দেখতে পাচ্ছেন বলছিলেন। সেখান থেকে continue করেন। math বই math বই আসলে math তো আমরা সব সময় শুনেছি practice করতে হবে বা আমরা হাতে কলমে করেছি। ওদের আসলে ঐভাবে maths গুলো দেওয়া না।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

উম গল্পের মাধ্যমে শিখাবে কিন্তু সেটাতে তো শেখানর তেমন কিছুই নেই তাই না? হ্যা হ্যাঁ সেটাই।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

আহ ঢাকা ভার্সিটির under এ গিয়ে বেশ তিন চার পাঁচ ছয় মাস পরে যাইয়া result দেয়। হ্যা হ্যাঁ হ্যাঁ। আমার session জটেরও একটা সম্ভবনা আছে। খুব একটা ঝামেলা আর কি। অনার্সটা complete করব কবে বের হব বয়স চলে যাচ্ছে চাকরি বাকরি করতে হবে। হ্যাঁ আপনাদের কিসে কিসে session জট হচ্ছে সাত কলেজে? আমাদের একটু কমসে। একটু কমসে আর কি। ঐভাবে আগের মত আর নাই। আগের মত তো বছর চলে যাইত result দিতে। এখন একটু দ্রুত দেওয়ার চেষ্টা করতেসে আন্দোলন করার পরে আর কি।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 আমি হচ্ছি দু হাজার আঠেরোর batch আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে তো আপনার জন্য তো খুবই দুঃখজনক যে অনেকের অনেক বছর আপনার loss হয়ে যাচ্ছে। এটার জন্য আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিষয়টা দেখা উচিত যেন আশা করি যে session জটের বিষয়টা না হয় এতগুলা সময় অপেক্ষা করা এটা সবার জন্য বিরক্তিকর তাই না? সেটা একটা ব্যবস্থা আপনার HSC কত সালে? আমার HSC দু হাজার উনিশ আচ্ছা এক year junior হ্যাঁ। আমার যদিও ফুস করে শেষ হয়ে যাবে। তা আমি মনে করি আমার বড় ভাই আপনাদের সাথে কলেজে ভর্তি হয়েছে তাও মানে উনি ওনারও অনেক বছর সময় লেগে যাচ্ছে তো আমি এইতার জন্য খুবই চিন্তিত যে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 একটা curriculam থাকে যে এই বছরে এত তারিখে এই পরীক্ষাটা হবে এত তারিখে result টা হবে। এবং সেটা নিশ্চিত থাকে hundred থেকে নব্বই আটানব্বই ভাগ ঠিক থাকে এবং ঐ দিনই result টা দেওয়া হয় এবং পরীক্ষাও নেওয়া হয়। যার কারণে আমাদের session জট বা এইরকম কোনও ঝামেলাই হচ্ছেনা।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 পিছায়ে দেরী হয়ে যায়।

ত তিতুমির দেখসেন কিনা জানিনা হ্যাঁ ক্যাম্পাস ছোট অত বেশি বড় না তো সব student এর হম অনার্স first year, second year, third year, fourth year and Masters' সবার নিতে গেলে

এইগুলা অনেক পরে পরে নিয়ে নেয় আর কি। এইগুলা নেওয়ার জন্য যে preparation টা লাগবে এইটা হচ্ছে ঢাকা ভার্সিটির অনুমতি নিয়ে করতে হয়। তো ঐ ঢাকা ভার্সিটির delay মানে আমাদের delay হয়ে যায়।

হ্যাঁ হ্যাঁ আমি কয়েকদিন দুই তিন দিন আগে আপনাদের university আপনাদের college এর ওদিক থেকে ঘুরে এসেছি। তিতুমির কলেজের উপর দিয়ে ঘুরে এসেছি। তিতুমির কলেজে দেখলাম। আমার মনে হয় কোনও চাকরির পরীক্ষা আপনাদের এখানে হয় অনেকগুলা। যার কারণে এগুলা অনেক পিছিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে কিছুটা যে যেন সব বাইরের কিছু পরীক্ষা বা বাইরের কাজগুলা কলেজে কলেজে না করে অন্য জায়গায় স্থানান্তর কইরা আপনাদের session জটটা যাতে না হয় সে দিকে খেয়াল রাখা উচিত। হম তারপরে দোয়া করবেন যাতে ভালো ভাবে একটা ভালো CGPA নিয়ে বের হইতে পারি। হ্যা অবশ্যই কেন নয়। সেটা তো অবশ্যই। কেননা আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থার সাথে সবারই সমান ভাবে সবাইকে গুরুত্ব দিয়ে যে কারো যেন session জট বা ঝামেলা বা পরীক্ষা delay হয়। আবার দেখা যায় অনেক সরকারি বিশ্ববিদ্যালয়গুলাতে হল বন্ধ হইয়া যায় বা উম তাদেরও session জট হয়। সেগুলা সব বন্ধ করে নিয়মের মধ্যে সবাইকে আনা উচিত। তাই না? জি সেটাই। নিয়মের মধ্যে আসলে আমাদের system টাই এমন সমানে মানে পুরো system টাই হচ্ছে এলোমেলো। system এর যে কর্তারা অনারাই এলোমেলো। বাকিরা তো মানে বাদই দিলাম বাকিদের। সব কিছু মিলায়ে system টা এলোমেলো হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থাটাও একদম ভেঙে পরতেসে আর এবারের যে বই দেখলাম এটা দেখে তো আমি খুবই হতাশ আসলে। কি হবে এই প্রজন্মের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমি মনে করি বইগুলার পরিবর্তন হইসে। বইগুলা সবচেয়ে বাজার থেকে তুলে নিয়ে নতুন করে আবার বই দেওয়া উচিত নইলে এই ভুলে ভরা বই এ সবার ক্ষতিই হবে মানে ভালর চেয়ে ক্ষতিটাই বেশি হবে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাইয়া শুভকামনা আপনার ভবিষ্যতে পড়তে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ। আজকে এই পর্যন্তই থাক। পরবর্তীতে আবার আলোচনা হবে এই বিষয়টা। গ্রাম বাংলার ভাঙন। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে চাষীর সর্বনাশ হয়েছে, চাষীর অবনতি হয়েছে। কুটিরশিল্প ধ্বংস হয়েছে। বেড়েছে বেকার সমস্যা। সবদিক থেকে গ্রাম ও গ্রাম সমাজ ধ্বংসের পথে এগিয়ে গেছে। তার প্রমাণ রয়েছে উন~ উনিশ শতকের সাময়িক পত্রিকার মধ্যে। চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদীর স্বার্থে ইংরেজ আহ আমার~ ইংরেজ আমাদের কুটির শিল্পের ধ্বংস করল। সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হলো আমাদের পল্লীকেন্দ্রিক কুটিরশিল্প অর্থনীতিকে। এই একদিকে কুটিরশিল্পের ধ্বংস, জমিতে অধিক রাজস্বের ফলে দুর্ভিক্ষ, অন্যদিকে জমিদারদের দুর্ভিক্ষের নিরন্তর সেচ ব্যবস্থা উন্নত কোন ব্যবস্থা না থাকায় উম বেকারের সংখ্যা ক্রমশ বাড়তে লাগল। আর তৎকাল গ্রামীন জীবনে ভাঙন~ ভাঙন এবং এর মধ্যে ছিল চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্টি ব্যক্তিগত মালিকানার শুরু হয়। চিরস্থায়ী বন্দোবস্তের বাংলাদেশের এক নতুন জমিদার শ্রেণির সৃষ্টি করে। ভূমি ভূমি রাজা সার থেকে পা~ পাকাপাকি ও ঔপনিবেশিক শো~ শোষণের স্বার্থে প্রাচ~ প্রাচীনতান্ত্রিক প্রথাকে নবীন-পরানের তাগিদে ইংরেজরা জমিদারদের সৃষ্টি করে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে অনেকেই শহরের ও গ্রামের সম্পত্তি কিনে নাগরিক ও গ্রাম্য ভূমি সম্পত্তির মালিক হয়ে ওঠেন। এই এই বন্দোবস্তের ফলে জমিদাররা সার~ স্বার্থপর, হৃদয়হীন, অর্থ ও ইংরেজদের রসদ আর রাজস্ব সংগ্রহ ঠিকাদার করে তোলা হতো। হয়েছিল। এরা জমিদারি কেনাবেচা কর~ করেছেন। কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণ তার সদাই করেছেন। শহরে গিয়ে আহ স্বচ্ছন্দে ও বিলাসিতায় জীবন কাটিয়েছেন। চাষ~ চাষের জমির উপর যুক্ত উপযুক্ত কোন ব্যবস্থা করেনি~ করেনি। জলসেচের ব্যবস্থা পরিবর্তন ফলে চাষীর সর্বনাশ হয়েছে। চাষের অবনতি হয়েছে, কৃষিভঙ্গির গ্রাম্য সমাজ থেকে